C এবং C এ লুপস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব ফোর লুপ ভাইল লুপ এবং dowhile লুপ
আমরা এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করব
আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান ও দেখব
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1104 এবং উবুন্টুতে জিসিসি এবং g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
লুপস এর ভূমিকা দিয়ে শুরু করা যাক
লুপস বারবার নির্দেশাবলীর শ্রেণী এক্সিকিউট করতে ব্যবহৃত হয়
এর উপর ভিত্তি করে এদের তিনভাগে ভাগ করা হয় ভাইল লুপ dowhile লুপ এবং ফোর লুপ প্রথমে ভাইল লুপ এর সাথে শুরু করি
ভাইল লুপ শুরুতে কন্ডিশন যাচাই করে
গঠন হল ভাইল বন্ধনীতে স্টেটমেন্ট ব্লক এখন dowhile লুপ দেখি
doভাইল লুপ কন্ডিশন যাচাইয়ের পূর্বে অন্তত একবার এক্সিকিউট করা হয়
গঠন হল ডো বন্ধনীতে স্টেটমেন্ট ব্লক বন্ধনীর পর ভাইল আপনি দেখতে পারেন যে কন্ডিশন শেষে যাচাই করা হয়েছে
এখন ভাইল লুপ এবং doভাইল লুপ এর একটি উদাহরণ দেখি
আমি ইতিমধ্যে এডিটরে কোড লিখেছি
এটি খুলি
উল্লেখ্য যে আমাদের ফাইলের নাম whileসি
এখন আমরা ভাইল লুপ ব্যবহার করে প্রথম 10টি সংখ্যার যোগফল শিখতে যাচ্ছি
এখন আমি কোড ব্যাখ্যা করি
এটি আমাদের হেডার ফাইল
মেন ফাংশনের ভিতরে আমরা 0 তে আরম্ভীকরণ দুটি পূর্ণসংখ্যা ভ্যারিয়েবল x এবং y ঘোষিত করেছি
এটি আমাদের ভাইল লুপ
ভাইল লুপ এর কন্ডিশন হল x আইএস লেস থান ওর ইকুয়াল টো 10
এখানে x এর মান y এর মানে যোগ করা হয়েছে
যোগফলের পর প্রাপ্ত মান y তে সংরক্ষিত হয়েছে
তারপর আমরা y এর মান প্রিন্ট করি
এখানে x এর মান বৃদ্ধি পেয়েছে
এর মানে x এর মান 1 দ্বারা বৃদ্ধি পেয়েছে
এবং এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
এখন প্রোগ্রাম এক্সিকিউট করি
আপনার কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
লিখুন জিসিসি স্পেস ভাইল ডট c স্পেস হাইফেন o স্পেস ভাইল Enter টিপুন
লিখুন while Enter টিপুন
আউটপুট প্রদর্শিত হয়েছে
এখন ভাইল লুপ এর কাজ দেখি
উইন্ডোর আকার পরিবর্তন করি
এখানে x এবং y এর প্রথম মান হল 0
এটি আমাদের ভাইল কন্ডিশন
এখানে আমরা যাচাই করি যে এক্স 10 এর থেকে কম বা সমান কিনা যার মানে x এর মান 0 থেকে 10 এর মধ্যে হবে
তারপর আমরা y এবং x যোগ করি অর্থাত 0 প্লাস 0 আমরা 0 পাই
আমরা y এর মান প্রিন্ট করি এখানে আমরা 0 পাই
তারপর x এর মান বৃদ্ধি পেয়েছে যার মানে এখন x এর মান 1 হবে
আবার আমরা কন্ডিশন যাচাই করব 1 10 এর থেকে কম বা সমান যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা মানগুলি যোগ করব y হল 0 প্লাস x যা হল 1
0 প্লাস 1 হল 1
আমরা 1 হিসাবে মান প্রিন্ট করি
আবার x এর মান বৃদ্ধি পেয়েছে
এখন x এর মান হল 2
আমরা আবার কন্ডিশন যাচাই করি
2 10 এর থেকে কম বা সমান এই কন্ডিশন ট্রু হলে আমরা মান যোগ করব 1 প্লাস 2 যা 3 দেবে
আমরা 3 হিসাবে মান প্রিন্ট করি
এইভাবে এটি এক্স 10 এর থেকে কম বা সমান পর্যন্ত যাবে
এখন আমরা একই প্রোগ্রাম dowhile লুপ ব্যবহার করে দেখব
এখানে আমাদের প্রোগ্রাম রয়েছে
আমাদের ফাইলের নাম হল ডো হাইফেন ভাইল ডট c এই ভাগ ইতিমধ্যেই আগের প্রোগ্রামে ব্যাখ্যা করা হয়েছে
তাই এখন doভাইল লুপ এ যাই
এখানে প্রথমে লুপের ভাগ এক্সিকিউট করে তারপর কন্ডিশন যাচাই করা হয়
x এবং y এর মান যোগ করা হয়েছে এবং তারপর প্রাপ্ত মান y তে সংরক্ষিত হয়েছে
এর কার্যনীতি ভাইল প্রোগ্রামের অনুরূপ
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
লিখুন জিসিসি স্পেস ডো হাইফেন ভাইল ডট c স্পেস হাইফেন o স্পেস ডো
Enter টিপুন
লিখুন ডট স্লাশ ডো
Enter টিপুন
আউটপুট আমাদের ভাইল প্রোগ্রামের অনুরূপ
এখন doভাইল লুপের কাজ দেখি
উইন্ডোর আকার পরিবর্তন করি
এখানে x এবং y এর মান হল 0
আমরা সেই মানগুলি যোগ করলে 0 পাই
এখন y এর মান হল 0
আমরা 0 হিসাবে মান প্রিন্ট করি
তারপর এক্স 1 দ্বারা বৃদ্ধি পায় যার মানে এখন x এর মান হল 1 এরপর কন্ডিশন যাচাই করা হবে
এখানে লুপের ভাগ প্রথমে এক্সিকিউট করা হয়েছে
যাইহোক যদি কন্ডিশন ফালসে হয় তাহলেও আমরা মান পাই যা হল 0
এখানে আমরা 1 10 এর চেয়ে কম বা সমান কিনা যাচাই করব
কন্ডিশন হল ট্রু আবার আমরা মান যোগ করব
এখন 0 প্লাস 1
তারপর আমরা y এর মান হিসাবে 1 প্রিন্ট করব
আবার x এর মান বৃদ্ধি পাবে
এখন x এর মান হল 2
তারপর 2 10 এর চেয়ে কম বা সমান যাচাই করি
আমরা এখানে ফিরে আসব
তারপর আমরা 1 প্লাস 2 সমান 3 যোগ করব
y এর মান হিসাবে 3 প্রিন্ট করি
এইভাবে এই কন্ডিশন যাচাই করা হবে যতক্ষণ x এর মান 10 এর চেয়ে কম বা সমান হবে
এবং এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
দ্রষ্টব্য যে এখানে ভাইল কন্ডিশন সেমিকোলন দিয়ে শেষ হয়
ভাইল লুপ এ কন্ডিশন সেমিকোলন দ্বারা শেষ হয় না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
C এ এটি আমাদের ভাইল প্রোগ্রাম
কার্যনীতি এবং রূপায়ণ আমাদের C প্রোগ্রামের অনুরূপ
এখানে কিছু পরিবর্তন রয়েছে যেমন হেডার ফাইল stdioহ্ এর বদলে আইওস্ট্রিম
এখানে আমরা ইউজিং নেমস্পেস এসটিডি ইউসিং স্টেটমেন্ট অন্তর্ভুক্ত করেছি এবং আমরা প্রিন্টফ ফাংশনের স্থানে কাউট ফাংশন ব্যবহার করছি
ভাইল লুপের গঠন আমাদের C প্রোগ্রামের অনুরূপ
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
প্রম্পট পরিষ্কার করি
এক্সিকিউট করতে লিখুন g স্পেস ভাইল ডট সিপিপি স্পেস হাইফেন o স্পেস ভাইল1
Enter টিপুন
লিখুন ডট স্লাশ ভাইল1
Enter টিপুন
আপনি দেখতে পারেন যে আউটপুট C তে ভাইল প্রোগ্রামের অনুরূপ
এখন C এ ডো ভাইল প্রোগ্রাম দেখি
টেক্সট এডিটরে ফিরে আসি
এখানেও একইরকম পরিবর্তন রয়েছে যেমন হেডার ফাইল ইউসিং স্টেটমেন্ট এবং কাউট ফাংশন
বাকি জিনিস অনুরূপ
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
লিখুন g স্পেস ডো হাইফেন ভাইল ডট সিপিপি স্পেস হাইফেন o স্পেস ডো1
Enter টিপুন
লিখুন ডট স্লাশ ডো1
Enter টিপুন
এখানে আউটপুট C তে doভাইল প্রোগ্রামের অনুরূপ
এখন আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান ও দেখব
টেক্সট এডিটরে ফিরে আসি
ধরুন আমি এখানে x এর মান বৃদ্ধি করব না
সেভ এ টিপুন
দেখি কি ঘটে
টার্মিনালে ফিরে আসি
প্রম্পট পরিষ্কার করি
প্রোগ্রাম এক্সিকিউট করি
উপারো কী দুইবার টিপুন
আবার উপারো কী টিপুন
আউটপুট প্রদর্শিত হয়েছে
আমরা অনেকগুলি শূন্য দেখতে পারি এর কারণ হল লুপের টার্মিনেটিং কন্ডিশন নেই
একে ইনফিনিতে লুপ বলে
ইনফিনিতে লুপ সিস্টেমকে নিঃসাড় করে তুলতে পারে
এটি প্রোগ্রামের সকল প্রসেসর সময় ক্ষয় করতে পারে কিন্তু এটি টার্মিনেট করা যেতে পারে
প্রোগ্রামে ফিরে আসি
এরর স্থির করি
লিখুন x এবং একটি সেমিকোলন
সেভ এ টিপুন
আবার এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
উপারো কী টিপুন
হ্যাঁ এটি কাজ করছে
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
স্লাইডে ফিরে আসি
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ভাইল লুপ উদাহরণস্বরূপ ভাইল dowhile লুপ উদাহরণস্বরূপ ডো স্টেটমেন্ট ব্লক এবং শেষে ভাইল কন্ডিশন নির্দেশিত কাজ হিসাবে ফোর লুপস দ্বারা এগুলি প্রিন্ট করতে প্রোগ্রাম লিখুন
0 থেকে 9 ফোর লুপ এর সিনট্যাক্স হল ফোর ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন ভেরিয়েবল কন্ডিশনান্ড ভেরিয়েবল ইনক্রিমেন্ট ওর ডিক্রিমেন্ট এবং এখানে লুপের ভাগ হবে
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ